এই ফটোটার মইদ্যে একটা সাইনবোর্ড দেখা যার এই ফটোটার মইদ্যে ইলেকট্রিক খুঁটি একটা দেখা যায় এই ফটোটার মইদ্যে একটা ড্রেন দেখা যায়।

একজন কাগজ কাইট্টা দেয় আর একজনে ডেক্সের লগে লাগাইতাসে।

এখানে কয়েকটা খুঁটি দেওয়া আসে।

এই ফটো -টার মইদ্যে একটু উঁচা উঁচামত মাটি দেখা যায়।

এই ফটোয় দেখা যায় সাইডে একটা রাস্তা।

বারান্দার মদ্যে কয়েকটা দরজা আসে কয়েকটা দরজার মদ্যে একটা দরজা খুলা।

বিল্ডিংয়ের বারেন্দায় ঝুলানো রাখা একটা সাইনবোর্ড ।

ব্লার করা একটা লোক মানে বইয়া রইসে তারপরে তোমার লতাপাতাও দেখা যার

এই ফটোর মইধ্যে দেখা যাইতাসে ফার্মেসির মধ্যে কতজন লোক আছে।

এই ফটোর মধ্যে দেখা যায় কারেন্টের একটা বক্স রাখা।

অনেকগুলা চেয়ার দেখা যায় লোহার চেয়ার ।